যে না একটা এখন একটা গাছতে বাঁধে আছে | তার সাইডে ছোট ছোট মোটা মোটা গাছ আছে | নদীটাতে অনেক জল বইছে |

পুল বনাই গিয়েছে | পুলটাতে মেন রোড পার হয়েছে | অল্প অল্প জল বইছে।